রকমের মাছ পাওয়া যায় একদম তাজা মাছ এ পাওয়া যায়।

এই ছবিটা একটা ঘরের--

ফিসলান পট্টি দেওয়া আছে অনেক খেলোয়াড়--

যেটা অনেক বড় বড় যথা ফ্লাট করা আছে অনেক বড় বড় বিল্ডিং ।

আট এই পোস্টের -এর মধ্যে একটি কোকো কোলা ।

যথা খুব সুন্দর যথা ডেকোরেশন ।

এই ছবিটো একটা পাহাড়ি এরিয়া বটে যথা-আ।

অনেক ক্রাউড আছে হেথা জায়গা।

আছে অনেক গাছ পাতার আছে আর অনেক দেওয়া আছে ।

ফেমাস আছে এ মাছ দোকান।

মূর্তির মতন আর ডিসাইন -তো করেছে ।